আমাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিস আছে অফিস টির গেট টা খুব সুন্দর এবং অফিস টার ওপরে একটা লাইট লাগানো আছে এবং অ-অ অফিস টিতে মানুষ জন আছে খুব সুন্দর দেখতে আর তার সামনে অনেক কটা বাইক রাখা আছে মানুষ গুলো যাচ্ছে অফিস এ।

এই ম্যাচ এ স্পোর্টস এর রেডি হচ্ছে কোনো স্কুল বা কোনো কলেজ এর আ- অ্যানুয়াল স্পোর্টস ডে মনে হচ্ছে সেখানে দৌড়ানোর জন্য ট্র্যাক রেডি করা হচ্ছে আর পতাকাও তোলা হয়েছে এবং মানুষ জনরা খুব আনন্দিত বোধ করছে।

এটি হলো মালঞ্চ স্টেশন এখানে সব রকমের ট্রেন দাঁড়ায়। এবং এটা খুবই ভালো একটা সুন্দর স্টেশন আপনারা চাইলে এখানে আস্তে পারেন খুবই ভালো জাগা খুবই শান্ত পরিবেশ আশেপাশে গাছগাছড়া ভর্তি এবং সব ট্রেন ই এখানে দাঁড়ায় এর--